সন্ধ্যের দিকে এ এ এই ছবিগুলি তোলা হয়েছে।

অ্যা বেরিয়ে আসার রাস্তা দেখাচ্ছে ।

আহ একটি ই বিল্ডিং দেখাচ্ছে। আহ পুর্ণ আহ অসম্পূর্ণ । ইঁট দিয়ে গাঁথা।

এই ছবিতে দেখাচ্ছে একটি আ-- গাড়ি দাঁড়িয়েছে দু দিকে দুটি।

উম ফাইল গুলো অনেক কালার আছে কালারফুল ফাইল রাখা আছে লাল নীল সবুজ হলুদ উ- সাদা --

অনেকগুলি টায়ার দেখাচ্ছেগাড়ির টায়ার আ একটি বিল্ডিং দেখা হচ্ছে আ চারটে বাইক দেখাচ্ছে দুটি লোক দেখাচ্ছেএকটি সিঁড়ি দেখা--